এটা স্কুল দেখা যাচ্ছে। স্কুল -এর রং স্কাই কালার -এর । স্কুল -এর পিছনে কৃষ্ণচূড়া ফুল হয়ে আছে।

একটা ছেলের মাথায় টুপি আ--

বিল্ডিং টা স্কাই কালার -এর রং করা সামনেটা ।

এটা পশ্চিমবঙ্গ সরকার আমডাঙ্গা পঞ্চায়েত সমিতি।

পাশে-এ একটা নারকেল গাছ দেখা যাচ্ছে । পেছনে একটা সুপারি গাছ দেখা যাচ্ছে ওপরে ফাঁকা আকাশ ।

রাস্তার মাঝখানে একটা বউ হলুদ চুড়িদার পরে কানে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে।

একটি গার্জিয়ান তার বেবি কে রাইট দেওয়াচ্ছে। চারিদিকে গাছ সবুজ গাছ হয়ে আছে।

এটা একটা মিটিং রুম যেখানে দেখা যাচ্ছে--

কতগুলো বই নিয়ে দুটো লোক বসে আছে।

ভেরির ধার গুলোতে সবুজ সবুজ ঘাসে ভরা।

''একটা ফাঁকা রাস্তা রাস্তার দু''''ধারে ভেড়ি। ''

চিকেন ও দেখা যাচ্ছে কতগুলো বড় বড় মাছ।

একটা রুম এ অ্যাঁ লাইটিং দিয়ে ডেকোরেশন করা হয়েছে।